আসসালামু আলাইকুম Aunty ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি. তুমি কেমন আছো? এইতো aunty ভালো আছি অনেকদিন পর কি অবস্থা আপনার? এইতো আমার ভালোই অবস্থা তো তোমার শীতের মধ্যে তোমার কি অবস্থা? এইতো শীতের মধ্যে আমাদের আমিতো গ্রামে থাকি, এখন এই শীতে এখন এই যে আমরা চাষবাস নিয়ে খুব ব্যস্ত আছি, এসব নিয়ে সারাদিন অনেক ব্যস্ত থাকতে হয় aunty ও ঠিকই কাজ করছো আসলে আমাদের তো জমি জায়গা বেশি নাই গ্রামে ও এই বিঘে ছয় সাতের জমি আছে এর ভিতরে আপনার এখন মোটামুটি পালং শাক হ্যাঁ এখন শীত মরসুমে আমাদের প্রায় ই দুই বিঘার ম আপনার শীতকালে যেগুলা পালং শাক হ্যাঁ তারপর ধনিয়া এটা লাগিয়েছিলাম মুলা আর Plus হচ্ছে এদিকে আমাদের কিসে নিচু জমি ওগুলোতে এখন ধান আছে, হ্যাঁ, এসব এসব নিয়ে আর কি সারাদিন প্রচুর ব্যস্ত থাকতে হয় আর কি তবে কৃষি ক্ষেত্রে অবস্থা খুবই খারাপ aunty বুঝছেন আমাদের দেশে কৃষকের কোন মূল্যায়ন নেই এ আর কি এখন কিছু করার নাই

সরষে তো লাগিয়েছি এখন মোটামুটি সরিষার দানাও এসে গেছে তা আশা করি আর দেড় দুই মাসের সরিষার আহ ভালো ফলন হবে তবে এখন কি বলব এখন তো চাষে আমাদের যা অবস্থা যে খরচ জিনিসপত্র কামলা এই প্রচুর খরচ সেই হিসাবে আসলে তো দাম পাওয়াই তো যায় না aunty হুম দাম পাওয়া যাবে কিভাবে সরকার যদি সরাসরি কৃষকের থেকে মাল নিত তাহলে দাম সে পাইতো মধ্যস্থকারী ব্যবসায়ী যার তারাই তো হচ্ছে গিয়ে দাম খাইয়া ফেলে ওদিকে কৃষকরা দাম পাইনা এইদিকে আমরা হচ্ছি কি শহরে মানে প্রচুর টাকা দিয়ে ফসলাদি কিনি তা লাভ হচ্ছে কি যারা মাসা মাঝখানে ব্যবসা করতে সে তো হচ্ছে কি মধ্যস্থকারীরা ঠিক না হ্যাঁ aunty এখন এটাই যে আসলে আমরা মানে শিক্ষিত যে মানুষ যে কৃষিক্ষেত্রে আসবো এ জায়গায় যে আছে সফলতা হওয়ার যে এটা অনেক কষ্টের ব্যাপার.

তবে তুমি কিন্তু একটা কাজ করতে পারো এখন ওই যে অনেকে কৃষি বলতে হচ্ছে গিয়ে এখন ওই যে dragon ফলের ব্যবসা তারপরে হচ্ছে গিয়ে বরই বরই গাছ লাগায় দিচ্ছে dragon কলাগাছ চাষ করতেছে তার পরে হয়ে হচ্ছে গিয়ে তোমার আহ এটা আমার এই যে আহ মানে মানে কি একটা friend র husband করতাছে মানে কি ভালই ভাল লাভ আসতেছে ফল চাষ তো ফলটাকে ধরা ওরা ওই গ্রামের দিকে বেশি বেশি জমি কিনতেছে বুঝছো জমি কিনে ওরা এই কাজটা করল একবারই দেখলাম যে দশ বিঘার মত জমি কিনলেও কিংবা হচ্ছে ওই চেয়ে হচ্ছে তিন চার বছর পাঁচ বছরের জন্য list নিচ্ছে নিয়ে হচ্ছে কি যে ফলগুলি ওই ধরো দু তিন বছর পর গাছে আর ফলন দেয় না যেমন কলা গাছ দুই তিন বার ফলন দেওয়ার পর কিন্তু আর ফলন দেয় না তাহলে একটা জমিতে তুমি যদি তিন বছরের জন্য লীজ নাও তাহলে কিন্তু তোমাদের ভালই লাভ হয়, কলার দাম এখন প্রচুর শীতকালেও প্রচুর গরমকালেও প্রচুর dragon এমনই ফল হলো একটি এটা প্রচুর তো আমার মনে হয় এখন শুধু ধান তারপর হচ্ছে গম সরিষার মধ্যে পড়ে না থেকে আমার মনে হয় এগুলির মধ্যেও আহ আসা যায় চাষবাস হিসাবে আবার অনেকে হচ্ছে কি ওই যে সরিষা ফুল চাষ করতেছে সাথে হচ্ছে মধুর ব্যবসা করতেছে সরিষা ফুলের পাশেই মৌচাকের চাষ করতেছে তাই এইভাবে ব্যবসা গুলোকে সফলতা নিয়ে আসা যাবে শুধু তো চাষের উপর dependable করলে তো হবে না সফলতা আনতে পারবা না হ্যাঁ এটাও অবশ্য ঠিক বলছেন তবে আপনার যে একটা কথা বললেন যে ওই dragon টা তো Dragon এর বিষয়টা আমি শুনেছিলাম কৃষি officer এসে বলেছিল যে এই Dragon টা হয় বেশি যেখানে রোদ টান দেয় উচা জমি রোদ টান জায়গা থাকতে হবে তা আমাদের এটা আছে বিঘা তিনেকের মত আছে এখনো চাষ করা হয়নি এমনি ফাঁকা আছে তা কৃষি officer এসে বলল যে এই জমিতে সাথে পাশ দিয়ে নদী চলে গেছে নদী তো বললো যে এই জায়গাটা মনে হয় Dragon লাগালে আপনি মনে হয় অনেক লাভবান হবে তবে আমার এলাকায় আশেপাশে Dragon গাছ লাগিয়েছে তো ওরা সফল হয়েছে. এখন আশা করি আমিও চিন্তা করতেছি তবে আমার আর আমার এই যে কলা গাছ বাড়ির আশেপাশে ওই যে আনাজি কলা চিনেন কি আপনি? আনাজি যে কলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনাজি কলা ওই আনাজি কলা লাগিয়েছে বাড়ির আশেপাশে তো এরকম প্রচুর বিক্রি করে. মানে ঠিকঠাক কি করে বাড়ির আঙ্গনে লাগাইছে মানে ওভাবে যে আসলে পেশাদার হিসেবে লাগানো এরকম না, ওই বাড়ির আশেপাশে কলা বাগান করছে তারপরে আর একটা বিষয় হচ্ছে সুপারির বাগান মানে আমাদের একটি সুপারির বাগান আছে

বেশ মানুষ মানে কি মানে কি ধান, আখ, গম ওই চাষী করতে হবে এমন কথা নাই চাষ করতে হবে করতে গেলে অনেক জিনিসই চাষ করা যায় বুঝছো

ওই আপনার চাষ কর ওই যে আমের বাগান আছে আমার একটা ছোট এত ওষুধের দাম বাড়ছে বুঝছো কীটনাশকের দাম হ্যাঁ যে ঔষধ গুলি খুবই দাম বাড়ছে তার পরে হচ্ছে গিয়ে আমার

এখন সবচেয়ে করব সমস্যা কোথায়? ওই যে কীটনাশক কীটনাশকের যে দাম এখানে তো মনে করেন মানে এত যে দাম এই অনুযায়ী আসলে আমাদের যখন ফসল বিক্রির সময় তখন আমাদের কৃষকদের হয় যে মাথায় হাত যে আমরা কীটনাশকের দাম পরিশোধ করব কারণ আমরা তো বাকি করে নিয়ে আসি কীটনাশকের দোকান থেকে আমরা বলি যে বছর শেষে

এইজন্যে এক কাজ করা যায় না মানে এই জন্যে এক কাজ করা যায় না মানে দুইটা এমন যে যেমন হচ্ছে সরিষার সাথে মধুর চাষ বুঝছো আবার ধর হচ্ছে এই যে শীতকাল আসলে extra চাষ কোনটা বলতো এই যে খেজুরের জমি জমির আলে আলে তুমি খেজুর গাছ লাগাই দিয়ে গেলা শীতকালে এই একটা extra তোমার হচ্ছে গিয়ে হ্যাঁ হচ্ছে ব্যবসা হল তারপর হচ্ছে মানে এইভাবে এই উপায়ে যদি তুমি agriculture টাকে আগাই নিতে পারো নিতে পারো তাহলে দেখো তুমি বড় বড় গাছ লাগাইলা জমিতে মাঝখানে মাঝখানে অনেক দূরে দূরে আর ভিতরে তোমার ধান চাষ করো গম চাষ করো তুমি কিন্তু ফলগুলো পাওয়া যাচ্ছে বছরে বছরে এই আম বল কিংবা হচ্ছে গিয়ে ওই এর মানে বড় বড় কাজ গুলি মানে সেগুলি যদি লাগাইলা ফলগুলি তুমি পাইলা আবার সেই জমির চাষ জমিও হয়ে গেল. কিন্তু এইভাবে করলে আমার মনে হয় একটু হলেও মানে কি লাভবান হওয়া যায়.

আচ্ছা আপনি যে বললেন আপনার নাকি আমবাগান আছে তো ওখানে কি আম গাছ লাগানো আছে? ওখানে হচ্ছে কি ওটা তো আমাদের শখের বাগান দেখা যায় প্রতিটা গাছে ঐ যে আম্রোপালি তারপরে হচ্ছে ফজলি আম তারপরে হচ্ছে ল্যাংড়া আম প্রত্যেক টা গাছে দেখা যায়। একটা দুইটা করে লাগানো হয়েছে. হুম ওটা আবার বড়ও বাগানে ছিল এক বিঘার মত কিন্তু ওখানে আবার farm করা হয়েছে, যে কারণে গাছ কেটেও ফেলা হয়েছে ও আচ্ছা আচ্ছা গরুর farm করছেন তাই না এটা কিন্তু তো হাঁস আছে এক side এ ও হাঁস ও রাখছেন হ্যাঁ ওখানে এক side এ একটুকু মানে ছোট একটা খালের মত কেটে ওখানে হাঁস রাখা হয়েছে মানে যাই হোক ছোট্ট খাটো farm হিসাবে ভালই মানে সব কিছুই অল্প অল্প করে আছে ও আচ্ছা আচ্ছা, তা মানে আচ্ছা এখন এই শীতকাল এখন তো মানে আম গাছে সব মুকুল আসবে তা তাই না aunty

এখন কি ঔষধ দেয়া হয়ে গেছে কি আপনাদের মুকুলের আগে যে ওষুধটা দেয় ওই ওষুধটা তুমি বের হবে মুকুলের বের হওয়ার পরে তোমার তো আরেকবার একটা ওষুধ দিতে হবে ওটার বিভিন্ন তরসে তরসে ওষুধ আছে ও আমরা তো কি ওই ওষুধটা এখনো দিইনি মানে আমাদের মোটামুটি আমরা এখন মনে হয় বারোটার মতো গাছ আছে আমাদের আমের কলম ওই গোপালভোগ খেচ্ছা পাক আর হচ্ছে লোকনা আম চিনেন aunty লোকনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চিনি লোকনা হ্যাঁ এরকম মানে চারটা না পাঁচটা জাতের আম মোটামুটি দশ বারো টা লাগানো আছে, বাড়ির আগে নাই এটা মোটামুটি আমাদের খাবার জন্য আর কি করা হয়েছে আর কি তো আহ আলহামদুল্লাহ প্রথম বছর কি সুন্দর আম হয়েছে এখন দেখি মাঝখানে আমের ফলনের নিয়মটা কিন্তু এক বছর হবে এক বছর কমবে এক বছর হবে এক বছর কমবে. তবে আর একটা কথা বলি তোমাকে ওই যে ওটা কি ওই জায়গাটার নাম কি ওই যে চাপায় চাপাইতে যে আমের বাগান আছে. বুঝছো

ওই আমগাছ গুলো চার পাঁচ বছর আম দেওয়ার পর কেটে ফেলতে হবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা মানে সেই আম দিবে তুমাকে একদম পাতা থেকে মানে পাতার মতো আম হবে গাছে বুঝছো কিন্তু এর গাছে হয়ে যায়, ও এইটা অবশ্য জানা নাই আমার তাহলে তো

ব্যবসা করি না ধরো আমাদের চার-পাঁচটা বাগান আছে. একটা বাগান কাটছি আর দুইটা বাগান রয়ে গেল আবার নতুন করে গাছ লাগাইলাম আমরা তো ধরেছো একটা বাগান করেছি নিজেদের খাওয়ার জন্য ধরো নিজেদের family number রা খাই ভাই-বোন মানে যা যা আছে এখন আমাদের পক্ষে সম্ভব না এটা হচ্ছে এখন হচ্ছে আমের ব্যবসায়ী লাগছে জারা সাত আটটা আমেরর বাগান আছে. এক বছর একটা বাগান নষ্ট করে দিল, আর বাগান গুলো তিন চার বছর চললে, এইভাবে একটা কাটা পড়বে আর একটা থাকবে আর একটা কাটা পরবে আর চার পাঁচটা থাকবে তাদের জন্য এই ওষুধটা খুব ভালো এটা ইন্ডিয়া থেকে আসে নাকি ওষুধটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে তো এখানেই আছে, মানে এখানেই পাওয়া যায় চাপাইয়ে পাওয়া যায় সম্ভবত ইন্ডিয়া থেকে আসে ঔষধ টা বুজিছো হুম আচ্ছা আচ্ছা তাহলে বিষয়টা তো জানা ছিল না আমার কাছে তাহলে বিষয়টা একটু জেনে আমার মনে হয় এই যে যারা জমির লীজ নিয়ছি মনে করেন কারো জমি এই পাঁচ দশ বছর লীজ নেয় যদি আমরা তিন চার বছর লীজ নিয়ে করা যায় এতে কি লাভবান হওয়া যায় কি না কলমের গাছটাকে তোমার একদুই বর তোমার গাছটাকে একটু বড় হইতে দিতে হবে তারপরে হচ্ছে গিয়ে ওই পাঁচ বছরের জন্য লিজ নেওয়া ব্যবস্থা করা যাইতে পারে পাঁচ ছয় বছরের মধ্যে Long time যেটা মানে এটা long time এর জন্য নিতে হবে চাষবাস করার জন্য তাই না? ও আচ্ছা আচ্ছা তবে আমাদের একটা জমি ছিল aunty বুঝছেন আরেকটা লোক আমাদের জমি লীজ নিয়েছিল

এতটাই লাভ হইছে পরে সে হচ্ছে rice mill ওই জমি যে লাভের টাকা হয়েছে ওটা দিয়ে rice mil করছে, rice mill করে আজকে সে মোটামুটি অনেক টাকা-পয়সার মালিক হয়ে গেছে তবে কৃষির বিষয়টা হচ্ছে এখন বর্তমানে আগে ভালো ছিল এখন বর্তমানে এটা আসলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে দাঁড়াচ্ছে আর কি হ্যাঁ সারের দাম প্রচুর কীটনাশক এর দাম প্রচুর ডিজেলের দাম প্রচুর তোমার যে মাটি জিনিস থেকে পানি উঠাবা ডিজেল ছাড়া উঠাবা কিভাবে এত প্রচুর প্রচুর প্রচুর দাম দিয়ে তুমি কি কৃষি আবাদ করার পর তুমি কৃষকের থাকবে কি যদি কৃষক টাকা না পাই তখন মানুষ আস্তে আস্তে কৃষির থেকে মুখ ফিরাবে উম আসলে aunty বিষয়টা তাহলে আমাদের কি করা উচিত আমরা কোন দিকে যাব না করতে পারছি কিছু চাকরি বাকরি না পারছি কৃষি কাজ করতে তাহলে আমাদের কি করা উচিত aunty বলেন তো এ কি বলবো? এই যে মানে কি? এটাকে কি বলে ওই যে মানে বাসায় বসে থেকে যার যার যোগ্যতা অনুসারে যে যে কাজ আছে সেই সেই কাজ করা এভাবে দেশকে আগায় নিয়ে যেতে হবে ধ্বংস না করে দিয়ে বুঝছ আমাদের আসলে জমি জায়গা ফাঁকা রাখা উচিৎ নয় যে জমি পাব সেখানে কিছু না কিছু আমি পাব সেখানে কিছু না কিছু আবাদ করব এই তো aunty তাই না

যে চেষ্টা করতে হবে হচ্ছে কীটনাশক মানে কি তোমার সবচেয়ে বড় কথা হচ্ছে চেষ্টা করতে হবে প্রাকৃতিক সারটা use করা,

আচ্ছা আসসালাম ওয়ালাইকুম.